তেলের দামও সেরম বেড়ে গেছে এখন। এখন আর তেল ভরাও খুব চাপের হয়ে যাচ্ছে দিন দিন। এতো টাকার তেল ভরছি দুদিনে শেষ হয়ে যা --

মেয়েরা আসে বিকালবেলা রাত্রেবেলা। এ সারাদিন নাচ করে ওখানে গান চালে।

আমরাও মাঝে মাঝে যাই। ওখান থেকে যাওয়ার সময় আওয়াজ শুনতে পাই।

নিয়ে গিয়ে কলতলায় নিয়ে গিয়ে ধোব ভালো করে। শ্যাম্পু দিয়ে ধোব।